থেকে উন্নত না। কারণ কি মনে করো কারিগরি যে line টা থেকে মনে করো মানুষের diploma করতেছে, পড়া লেখা করতেছে ঐটা কে সবাই সাধারনত inter এর সাথে তুলনা করে।

চাকরির জন্যে আবেদন করতে পারতেছো, ব্যাঙ্কের জন্য আবেদন করতে পারতেছো, কোনও teacher হিসেবে আবেদন করতে পারতেছো, যে কোনও জায়গায় তুমি আবেদন করতে পারতেছো। কিন্তু inter এই কারিগরি বোর্ড থেকে তুমি যখন চার বছর diploma করে বের হউ তখন কিন্তু কোনও চাকরির জন্য আবেদন করার সুযোগ টা থাকেনা। BSC করার পর তখন সেটা সুযোগ টা পাওয়া যায়। আসলে BSC করতে আর ও চার বছর সময় লেগে যায়। হুম। তো সেই ক্ষেত্রে চাকরি টা কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর আমাদের আর আমাদের দেশের মানুষের অবস্থা টা তো এতটা ও উন্নত না যে সবাই পড়া লেখা শেষ করেই তারপরে চাকরি করবে। সবাই কিন্তু এখন চায় চাক~ পড়া লেখার পাশাপাশি একটা চাকরি করে নিলে পরার খরচা টা চালাতে।

হ্যাঁ। এই যে বাইরের দেশে যে পড়া লেখার করে তারা বাংলাদেশ থেকে যায় বা বাহিরে থাকে ওরা কি করে, ওরা পড়া লেখার পাশাপাশি আহ আহ job করে। তারা নিজেদের খরচ নিজেরা বহন করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে সেই সুবিধা টা দেওয়া নেই। হম। আর তুমি কি জানো আগে আমরা inter শেষ করার পরে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আহ সরকারি বের হয় circular টা বের হয় সেখানে আমরা আবেদন করতে পারতাম। কিন্তু বর্তমানে inter pass করার পরে তুমি আবেদনে আবেদন করতে পারবে না। তোমায় graduation complete হওয়ার পরে তুমি আবেদন করতে পারবে। এটা কি তুমি জানো? না, এটা তো আমার জানা ছিলো না।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 খা নিয়োগ~ শিক্ষক নিয়োগ পরীক্ষা গুলোতে আবেদন করা যাইত। তারপর ওখানে পরীক্ষা দিয়ে যদি তুমি select হউ তখন তুমি চাকরি পাইতা। কিন্তু বর্তমানে তোমার graduation সম্পূর্ণ না হলে তোমাকে আবেদন করানো যাবে না।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 হুম। টার পাশাপাশি চাকরির জন্য আহ কোনও জায়গায় চাকরি নিতে apply করতে গেলে দেখা ও~ ওটিকে আগে অভিজ্ঞতা দেখাতে হয়, দুই, তিন বছরের অভিজ্ঞতা। যদি চাকরি নাই করি তাহলে অভিজ্ঞতা দেখাবো কিভাবে।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 masters করো, এদিক দিয়ে সময়টা চলে যাচ্ছে। তারপর মনে করো যারা কারিগরি বসে আছে তারা যেমন কি diploma শেষ করবে তারপএ BSC করবে, তারপরে MSC করবে তারপরে এদিক দিয়েও অনেক টা সময় চলে যাচ্ছে। তাহলে আর এই বিষয়ে graduation complete হওয়ার পরে আমাদের কে কোনও ভালো চাকরি দিবেনা। টা আমরা যদি চাকরি না পাই তাহলে আমরা অভিজ্ঞতা টা দেখাবো কোত্থেকে।

সেই, আর একদিক দিয়ে মানুষকে সময় দিল আর কি যাতে করে মানুষ পরি~ পরবর্তী তে চাকরির জন্যে যখন আবেদন করবে যাতে সুস্থ ভাবে সবকিছু সমাধান করতে পারে সেজন্য আর একটু অভজ্ঞতা করার টা~ সময় দিচ্ছে আর কি আমাদেরকে।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

আর আমরা শুধু শিখতাম পরীক্ষা পাসের জন্য। আমাদের মাথায় শুধু একটাই ধারনা থাকে আমাদের কে syllabus শেষ করতে হবে। একটা ভালো result করতে হবে, পরীক্ষা তে ভালো নাম্বার আনতে হবে। সেই জন্য আমরা সব সময় কি করতাম আমাদের guide বই এসবের সাহায্য নিতাম। আমরা আমাদের main যে বইটা থাকে সেটা কখন ও ভালোভাবে পরতাম না। আমরা সব সময় আমাদের পরীক্ষা পাসের কথাই ছিন্তা করতাম। কিন্তু এখন দলগত কাজের মাধ্যমে কিন্তু এটা অনেকটাই উন্নয়ন হয়েছে। এখন সবাই হাতে কলমে সব কিছু শিখতে পারতেছে, তারপর আবার অভিনয়ের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে দলগত কাজের মাধ্যমে আলোচনার মাধ্যমে যেটা ওরা সহজে ভুলবে না। হ্যাঁ, এটা আসলে অনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। হুম। এই সব উদ্যোগ আর ও আগে নেওয়া দরকার ছিল কারণ কি আমরা যখন পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠতাম তখন কিন্তু system টা পুরটাই change পরিবর্তন হয়ে যেত। আমরা class~ আমরা class five পর্যন্ত পড়ে আসতাম normal প্রশ্নের উত্তর ডান, বাম সঠিক উত্তর। কিন্তু সে~ six এ উঠার পড়ে আমরা প্রায়ে যেতাম আর জিনিসটা হুট করে পাওয়াটা আমাদের জন্যে একটা ভয়ঙ্কর কিছু লাগতো। বুজা তারপর অনুধাবন ও উত্তরও দক্ষতা তারপর জ্ঞ্যান এসব খুজে বার করা টা আমাদের জন্য অনেক কষ্ট হইত টার ফলে আমরা সব সময় চাইতাম কি মানে মুখস্ত করে লিখে ফেলার। হ্যাঁ, বাধ্য হয়ে আমাদের আসলে guide এর আশ্রয় টা নিতে হতো। হুম, কিন্তু বর্তমানে এখন আমি দেখলাম আমার যেন এখন ও হয়তো পুর ভাবে আর কি জানিনা যে এবারকার বই system টা কিভাবে এতো মানে কিরকম হয় যে পরীক্ষাটা ও যে কিভাবে নিবে কিন্তু আমি যখন বইগুলা দেখলাম বই এ আমি কোনও পাই নাই। বই এ just পাইলাম কি সবগুলো দলগত। প্রতেকটা পার্টের পড়ে পড়ে দলগত কাজ ছিল। প্রত্যেকটা অধ্যায় শেষে শেষে দলগত কাজ ছিল। হ্যাঁ। কিন্তু তখন কি আমরা এই দলগত কাজ টা করতাম না। আমরা শুধু ঐ যে পরীক্ষা পাসের জন্যে guide বই থেকে পড়ে মুখস্ত করে কোনও মতো লিখে দিয়ে আসতে পারলেই বেঁচে যেতাম। হ্যাঁ, কারণ কি আমরা জানতাম আমাদের সেই দলগত কাজের কোনও দরকার নেই। সেই জন্য আমরা কখনই দলগত কাজে মনোযোগ দিতাম না। আর শুধু আমরা না আমাদের শিক্ষকরা ও এই বিষয়ে আমাদের তেমন কিছু জোর দেয়নি, যার কারণে আমরা ও আসলে করিনি। হ্যাঁ, আমাদের শিক্ষকরা আমাদের সব সময় পাঠ শেষ করাতাম। পাঠের থেকেই আমরা দেখে দেখে প্রশ্ন তৈরি করতাম। বা জন্যে এটা মুল ভাবটা খুঁজে বের করতাম এই সব জিনিস গুলই আমরা বেশি করতাম। যাই হোক এবারের system টা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে ও অনেক ভালো লেগেছে। যদি এটা আর ও আগের থেকে হতো, আমরা যদি পেতাম তাহলে হয়তো বা আমরা আর ও কিছু আমাদের সাধারণ জ্ঞ্যান বারাতে পারতাম। কিন্তু সমস্যা নাই আমাদের ভবিষ্যতে যারা আসবে তারা শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে। তো তোমার সাথে হ্যাঁ।

হ্যাঁ ভাই কেমন আছিস? ভালো আছি তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে রে কোনো রকমে দিয়ে তুই বল আর তোর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা সব ঠিক ঠাক চলছে এখন সামনে exam হলো আচ্ছা আচ্ছা তো এখন তোর কোন year চলছে যেন fast year না এবার তো ভর্তি হয়েছিলিস শুনলাম হ্যাঁ fast year ও ভালো যাক পরীক্ষা কেমন হলো তোর পরীক্ষা ভালো হলো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 বাড়ির সব ঠিক ঠাক আছে আচ্ছা দিয়ে আর বল আরে কি বলবো একটা ঝামেলায় পরে গেছিলাম জানিস তো মানে কি বলবো খুবই অসুবিধাই পরে আছি কেন কি হয়েছে এই ধর তোর এখন তো দেখছি যে ration card এইসব নিয়ে কত ঝামেলা হচ্ছে কি ভাবে কি করবো কিছুনা আমি বুঝতে পারছি না ration card তুমার বানানো নেই না না আমাদের তো বানানো আছে এবার ব্যাপারটা কি হয়েছে বলতো যে এখন তো দেখছি অনেক এ ration card এ কি অনেক কিছু পাই কিন্তু আমাদের ration card টা না এমন ই করা আছে যে আমাদের কিছু পাওয়াই যাই না জানিস তো এবার কি ভাবে কি করতে হবে সে গুলো তো আমার কাছে জানা নেই

আমারও তো সেরকম কিছু জানা নেই সেটাই কি বলবো মানে কি বলবো তোকে আর এত অসুবিধা হয়ে যাচ্ছে যে ধর এবার যে কোনো কিছু from fill up এইসব করতে গেলে Ration card লাগবে এবার ration card টা এরকম করে অসুবিধা হয় যাচ্ছে না বলছে যে তোমাদের এই ration card এ হবে না তো তার জন্য আর কি তোর কি কেও চেনা জানা আছে যে ঠিক করে দেবে চেনা জানা বলতে উম যে কোনো online এর দোকান যেতে হবে কিংবা block এই দুটো জায়গা থেকে হয় আহ হতে পারে তা ছাড়া আর কোথাও হবে না তো ওঃ তাই না আমি ভাবছিলাম যে কি করবো বুজলি হম অনেক দিন থেকে বাড়িতেও বকছে আমাকে বাবা মাও বোকছে যে কি করবো কি করবো সেই জন্যই আরকি